বই থেকে শুরু করে ঐতিহাসিক বই এবং সামাজিক বই ও পড়তে আসে।

গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ব্লক ল্যান্ড এন্ড --

এটি একটি পার্ক এর ছবি এই পার্ক টি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায় এবং এই ছবিটি তোলা হয়েছে সকালবেলায় ।

তোলা হয়েছে এবং এই টিলার ছবিটি অন্য একটি টিলা থেকে তোলা হয়েছে এই টিলাটি অবস্থিত নর্থ চব্বিশ পরগণায় এবং এই টিলাটিতে--

এটি একটি প্রাকৃতিক ছবি। এই ছবিটি নেওয়া হয়েছে সকালবেলায়--

এই খালটির ছবিটিতে দেখা যাচ্ছে খালটির এক ধারে একত্রি কিছু কচুরিপানা জন্ম নিয়েছে।

নর্থ চব্বিশ পরগনায় এই রেস্টুরেন্ট এ বিভিন্ন ধরণের খাবার পাওয়া যায় ।

বন্ধন ব্যাঙ্কেরই এ.টি.এম. আছে। এবং তার পাশে একটি ওষুদের দোকান আছে ।

এটি একটি হ্যান্ড ও ক্র্যাফট মেলার ছবি। এই মেলার ছবিটি তোলা হয়েছে--

এটি একটি পেট্রল পাম্পের ছবি। এই পেট্রল পাম্পের ছবিটি তোলা হয়েছে সকাল বেলার--

থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক জিনিস রাখা আছে এবং--

এটি একটি ফলের দোকানের ছবি। এই দোকানে কালোজাম আঙ্গুর আপেল কমলালেবু কলা --

রকমের বুদ্ধ মূর্তি রয়েছে এবং এই ছবিটিতে আমরা দেখতে পারছি একটি টোটো দাঁড়িয়ে আছে এবং একটি স্কুটি যাতায়াত করছে ।

একত্রে পার্কিং করে রাখা হয় এবং এই ছবিটি তোলা হয়েছে সাধারণত সকালবেলার দিকে।

রয়েছে এবং এটি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

এটি একটি রাস্তার ছবি।

এবং এই ছবিটি তোলা হয়েছে সকাল বেলা এবং এটি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

ও কাপড় দিয়ে এটিকে সাজানো হয়েছে এবং এই রাস্তাটি অবস্থিত--

এই সেলুন টি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায় এবং এই ছবিটি তোলা হয়েছে সকালবেলা।